হ্যাঁ তো সের ক্ষেত্তে চাকরিটা দেরি হয়ে যাই আর আমাদের

সেই দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে মানুষ কারণ কি এখন চো বর্তমান বাজারে চাকরি পাওয়াটা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এই যে বাহিরের দেশের যে পড়ালেখা করে যারা Bangladesh থেকে যায় বা বাহিরে থাকে ওরা কি করে ওরা পড়ালেখার পাশাপাশি আহ আহ Job করে তারা নিজেদের খরচ নিজেরা বহন করতে পারে কিন্তু আমাদের Bangladesh সেই সুবিধাটা দেওয়া নাই হম আর তুমি কি জানো আগে আমরা ইন্টার শেষ করার পরে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের যে সরকারি আবেদনটা বের হয় circular টা বের হয় সেখানে আমরা আবেদন করতে পারতাম কিন্তু বর্তমানে ইন্টার পাস করার পর তুমি আবেদনে আবেদন করতে পারবে না তোমার graduation complete হওয়ার পরেই তুমি আবেদন করতে পারবে। এটা কি তুমি জানো না এটা তো আমার জানা ছিল না হ্যাঁ আমারও জানা ছিল না কিন্তু কিছুদিন আগে আমাদের একটা প্রতিবেদন ছিল সেটার জন্য খোঁজ খবর নিয়ে আমি জানতে পারছি আগে মনে কর ইন্টার শেষ করলেই HSC শেষ করার পরেই মনে করো স্ব Normal পরীক্ষার জন্য আবেদন করা যাইতো প্রাথমিক শিক্ষা নিও শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোতে আবেদন করা যায় তো তারপর ওখানে পরীক্ষা দিয়ে যদি তুমি Select হও তখন তুমি চাকরি পাইতা কিন্তু বর্তমানে তোমার Graduation সম্পূর্ণ না হলে তোমাকে আবেদন করানো যাবে না ও আচ্ছা তাহলে আবার চার বছর পিছিয়ে দিল আরো পড়ালেখা করে তারপরে চাকরির জন্য আবেদন করতে হবে

সেই ক্ষেত্রে অনেক মানুষের জন্য একটু খানি কষ্টকর হয়ে উঠবে হ্যাঁ চাকরির জন্য

কোন জায়গায় চাকরিতে Apply করতে গেলে দেখা ও দিকে আগে অভিজ্ঞতা দেখাতে হয় যে দুই তিন বছরের অভিজ্ঞতা নাই করি তাহলে আমি দেখাবো কিভাবে হ্যাঁ এই জিনিসটাও আমার কাছে অনেক খারাপ লাগে কারণ কি দেখো আমরা পড়ালেখা শেষ করতে করতে যেমনে তেমনি অনেকটা Time কেটে যায় ইন্টার কর তারপর Honours করো তারপর হচ্ছে Masters করো এদিক দিয়ে সময়টা চলে যাচ্ছে তার পরে মনে করো যারা কারিগরি board এ আছে তারা যেমন Diploma শেষ করবে তারপর BSC করবে তারপর MSC পড়বে এদিক দিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে তাহলে আর এই যে সব graduation complete হওয়ার জন্য কোন ভাল চাকরি দেবে না তো আমরা যদি চাকরিই না পাই তাহলে আমরা অভিজ্ঞতাটা দেখাবো কোথ থেকে

হে আর এক দিক দিয়ে মানুষকে সময় দিল আর কি যাতে করে মানুষ পড়ে পরবর্তী চাকরির জন্য যখন আবেদন করবে যত সুস্থ ভাবে সে সবকিছু সমাধান করতে পারবে সেই জন্য আরেকটু অভিজ্ঞতা করার Time সময় দিয়েছে। আর কি আমাদেরকে হ্যাঁ এই যে এখন যে সরকার যে নতুন নিয়মটা বের করেছে দলবদ্ধভাবে পড়ালেখা বিষয়টা practically পরা বিষয়টা এটা যদি আরো আগে থেকে হত তাহলে আমাদের ওই যে চাকরির জন্য আরও একটি অভিজ্ঞতা দরকার ছিল আমার মনে হয় না তার প্রয়োজন ছিল না কারণ কি এখন এই দলগত কাজের মাধ্যমে সবাইকে সবকিছু হাতে কলমে সেখানো হচ্ছে আর আমরা শুধু শিখতাম পরীক্ষা পাশের জন্য আমাদের মাথায় শুধু একটাই ধারণা থাকতো আমাদেরকে Syllabus শেষ করতে হবে, একটা ভালো Result করতে হবে পরীক্ষাতে ভালো Number আনতে হবে। সেই জন্য আমরা সব সময় কি করতাম আমাদের Note Guide বই এসবের সাহায্য নিতাম আমরা আমাদের Main যে বইটা থাকে সেটা কখনো ভালোভাবে পড়তাম না আমরা সবসময় আমাদের পরীক্ষার পাশের কথাই চিন্তা করতাম কিন্তু এখন দলগত কিন্তু সেটা অনেকটাই উন্নয়ন হয়েছে এখন সবাই হাতে কলমে সবকিছু শিখছে পারতেছে তারপরে আবার অভিনয়ের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে দলগত কাজের মাধ্যমে সহপাঠীর সাথে আলোচনা মাধ্যমে যেটা ওরা সহজে ভুলবে না। হ্যাঁ বাঃ আসলে উনারা খুব ভালো উদ্যোগ নিয়েছে আমার মতে হ্যাঁ এইসব উদ্যোগ আরো আগে নেয়া দরকার ছিল কারণ কি আমরা যখন পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠতাম তখন কিন্তু System টা পুরোটাই Change পরিবর্তন হয়ে যেত। আমরা Class আমরা Class Five পর্যন্ত পড়ে আসতাম Normal প্রশ্নের উত্তর শূন্যস্থান ডান বাম সঠিক উত্তর কিন্তু Class Six এ উঠার পরে আমরা পাইযেতাম সৃজনশীল আজ সৃজনশীল জিনিসটা হুট্ করে পাওয়াটা আমাদের জন্য একটা ভয়ংকর কিছু লাগতো। সৃজনশীলে বোঝা তারপর অনুধাবন উত্তর দক্ষতা তারপর জ্ঞান এসব খুঁজে বের করা আমাদের জন্য কষ্ট হতো তারপর আমরা সবসময় চাইতাম কি মানে মুখস্ত করে লিখে ফেলার হ্যাঁ বাধ্য হয়ে আমাদের আসলে Guide এর আশ্রয়টা নিতে হতো হুম কিন্তু বর্তমানে এখন আমি দেখলাম আমার জানামতো এখনো হয়তো বা পুরো ভাবে আমি জানিনা যে এবারকার বই System টা কি হবে এত মানে কি রকম আসবে পরীক্ষাটা ওদের কিভাবে নেবে কিন্তু আমি যখন বইগুলা দেখলাম বয়ে আমি কোন সৃজনশীল পাই নাই বয়ে যা পাইলাম কি সবগুলো দল কত প্রত্যেকটা পাটের পরে পরে দলগত কাজ ছিল প্রত্যেকটা অধ্যায় শেষে শেষে দলগত কাজ ছিল

কিন্তু তখন কি আমরা এই দলগত কাজটা করতাম না আমরা শুধু এই যে পরীক্ষার পাশের জন্য Guide বই থেকে পড়ে মুখস্ত করে কোনো মত লিখে দিয়ে আসতে পারলে বেঁচে যেতাম হ্যাঁ কারণ কি আমরা জানতাম আমাদের সৃজনশীল আসবে দলগত কাজের কোন দরকার নেই সেই জন্য আমরা কখনোই দলগত কাজে মনোযোগ দিতাম আর শুধু আমরা না আমাদের শিক্ষকরাও এই বিষয়ে তেমন কিছু জোর দেয়নি। যার কারণে আমরা আসলে করিনি কাজটা হ্যাঁ আমাদের শিক্ষকরা, আমাদের সবসময় পার্ট শেষ করা তো আর পাটের থেকেই আমরা দেখে প্রশ্ন তৈরি করতাম বা সৃজনশীলের জন্য ওটা মূল ভাবটা খুঁজে বের করতাম এইসব জিনিসগুলোই আমরা বেশি করতাম।

হ্যাঁ আমার কাছে ও অনেক ভালো লেগেছে যদি এটা আরো আগে থেকে হতো আমরা যদি পেতাম তাহলে হয়তো বা আমরা আরো কিছু আমাদের সাধারণ জ্ঞান বারাতে পারতাম কিন্তু সমস্যা নাই আমাদের ভবিষ্যতে যারা আসবে তারা শিখতে পারবে অনেক কিছুই জানতে পারবে। তো তোমার সাথে হ্যাঁ

হ্যাঁ ভাই social media এখন আমাদের জীবনে এত . এত important part হয়ে গাছে না যে কি বলি সকাল বেলা উঠে আমাদের first কাজ হলো হচ্ছে whatsapp instagram check করা হাজার হোক যতই social media আমাদের জীবনে যতই important হোক না কেন এর disadvantage গুলো ignore করা যায় না আর সেগুলো খুবই ভয়ানক যেমন আহ mental health এ কত আহ আসার করে এটা যেমন anxiety আনে depression আনে কারণ আজ কাল তো fake lifestyle এতো promote করছে লোকেরা instagram এ like বড়ো বড়ো আহ আহ দামি দামি গাড়ি কিনছে বা জামা কাপড় কিনছে কিনে নিজেদের ছবি upload করছে all those they don't won those staff কারণ ওদের কাছে এত টাকা নেই but just to gain some like ওরা ওরকম ভাবে upload করে দিচ্ছে তো ঐটা যারা দেখছে যারা audience তাদের উপর একটা খুবই negative impact ফেলছে যে কি করছে না করছে যে আমরাও এরকম আমাদের কোনো এইরকম না আমরা এত বড়ো failure তো

আমাদের mood ঠিক করতেও অনেক কাজে লাগে for example এইতো আমারি কদিন আগে exam চলছিল তখন বসে বসে বসে বসে এত tension ছিল কটা memes scroll করলাম and মানে

cyberbullying and online harassment সামনে যদি কেউ bully করে বা online harass করে যার দম থাকবে সে confront করতে পারবে but online এ কেউ anonymous হয়ে ও কাউকে bully করতে পারে কারোর mental health effect করতে পারে but তাকে ওই ভাবে first you করা যাবে না ওই ভাবে ধরা যাবে না যে হ্যাঁ তুমি কি ভাবে কোনো বললে কি ভাবে বললে ওই জন্য লোকের এটার থেকে এটা তে বসে বসে অনেক negative comments করতে পারে without getting noted তো ইটা খুবই একটা বাজে জিনিস কিন্তু যার উপর করা হচ্ছে তার উপর উহ খুবই বাজে effect করে এটা তার self confident effect হয় এমন কি সে বুঝতে পারে না তার feed ভীষণ . কারণ তার মনে হয় যে সবাই তাকে judge করছে একটা point তাইনা এমনকি অনেক privacy bridge ও হয় আমরা দেখেছি social media তে যেটা খুবই বড়ো issue যেমন বলা হতো যে chinese apps রা আহ বসে delta পাঠাতে চায় না তো তাদের personal delta পাঠাতে চায় না তো শুধু তাই নয় facebook এ তো আহ কত আমাদের data এরকম ভাবে sale করা হয় তা কেউই জানে না তারপর আহ আহ তারপর আহ social media তে business grow করা খুব easy আহ একটা ভালো add campaign চালাতে লাগে এবং audience gain করলেই হয়ে যায় যা বলেছিস social media একদিকে disadvantage আছে যেরকম সেরকম আবার advantage ও আছে যেরকম আমি তোকে একটা কথা বলছি আমার একটা বন্ধু আছে তার সাথে আমি ছোটো বেলা থেকে ঘুড়ি ফিরি মানে আমার খুব close বন্ধু তো ও গান ফান গাইতে ভালোবাসতো তো কোনো দিন সেরকম scope পাইনি যে কোনো concert এ গাইবে বা কিছু শুধু এই কলেজে মাঝে মাঝে fest হলে কলেজে program করতো আর নাহলে স্কুলে কখনো যখন যখন স্কুলে ছিল তখন school এ program করতো তো এরকম ভাবেই like কোনোদিন কোনো বড়ো ভাবে সুযোগ পাইনি তো ওর passion ছিল ওটা and ও খুব ভালোবাসতো গান গাইতে তো start করলো social media তে upload করা and এখনতো সবাই sort content দেখতে ভালোবাসে যেটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ই time খায় মাত্র তো ও ওখানে নিজের মতো করে গান বানানো mashup করা নিজের মতো গান গাওয়া সব শুরু করলো তো আহ ও মানে দুতিন বছর ধরে করছে try করছে try করছে অনেক hard work করছে ওটার পেছনে বাড়িতে ও গিটার ও বাজায় তো এরকম social media recently ও instagram instagram এ reel ছাড়তো তো recently একটা অনুভ জৈন এর একটা গান ছেড়েছিলো mashup করে অনেকগুলো গানে তো ওটায় ওটায় ও হঠাৎ করে এগারো মিলিয়ন views পেয়েছে এগারো million views পেয়েছে and ওটা হঠাৎ করে এরকম viral হয়ে গাছে তো ওর তার জন্যে ওর যেই page টা ছিল ওটায় অনেক like like এসেছে comment এসেছে অনেকজন appreciate করেছে অনেক কিছু হয়েছে তো খুব খুশি আমায় সেটার ব্যাপারে বলছিলো and তো ওর অনেক features unlock হয়ে গেছে instagram এ যেরকম ten k তারপর monetization এর ব্যাপার আছে and হয়তো কিছুদিন পরে ওর profile verified ও তো হয়ে যেতে পারে যদি ও সেরকম সেরকম response পায় audience র থেকে and আমি যা শুনছি audience রা ওর ওর content খুব like করছে like ও ওই এগারো million views এর পর ও যেখানে প্রায় আমি দেখেছিলাম অটো বছর খাটা খাটি করার পর যেখানে ওর মাত্র দশ হাজার কে followers ছিল সেটা নিমিষ নিমিষের মধ্যে ওর পঞ্চাশ হাজার followers হয়ে গেল এবার অবসসই আমি মানছি এগারো millions views পেয়েছে তার তুলনায় পঞ্চাশ হাজার followers আহ অনেক ই কম কিন্তু আমরা আমাদের কে দিয়েই বিচার করোনা আমরা যত contain দেখি সবাইকে থোরি ই follow করি কিন্তু still একটা forty k is অনেক অনেক বোরো জিনিস ওর জন্য ও আমায় এগুলোই share করছিলো and আমি শুনে সেটা খুব খুশি হয়েছি আজ কাল short contain এত চলছে মানে লোকে রা easily এখন থেকে views কামাতে পারে then আহ monetize হতে পারে কেউ carrier option chose করতে পারে এখানে and অনেক অনেক scope খুলেজায় যখন

যা বলেছিস ভাই সত্যি social media না থাকলে আমরা অনেক help ই পেতাম না like এই যে আমরা সবসময় আহ কোনো কিছু একটা ক্ষেত্রে teacher দেরকে জিজ্ঞেস করি কোনো answer বা কোনো কিছু হলে কিন্তু যেই আমরা যদি question তা যদি Youtube এ সেটার সম্বন্ধেই কিছু search করি তো আমরা সেটার সম্মন্ধে আমরা অনেক কিছু জানতে পারি you tube এ অনেক ভালো ভালো videos তৈরী হচ্ছে উপরে সেখান থেকে আমরা জিনিসটা জানতে পারছি খুব ভালো আমাদের topic গুলো clear হচ্ছে

পর পর গন শুনতে থাকছি mood টাও ভালো হয়ে যাচ্ছে even আমি তো যখন ছোট ছিলাম in fact এখনো তাই করি আহ যখন পড়তে পড়তে কিছু ধরে লিখছি লিখতে লিখতে গান চালিয়ে দিলাম ছোট বেলায় আমি যখন অঙ্ক করতাম অঙ্ক করতে করতে গান চালিয়ে দিতাম একটা

so social media না থাকলে আমরা এইসব সুবিধা গুলো পেতামনা ঠিকই আর তার পর হচ্ছে দেখ আমরা social media true তে আমরা একে ওপরের সাথে খুব easily connect হতে পারছি ইটা মানতে হবে আর তারপর যেটা তুই বললি যে আহ growth এর ব্যাপারটা obviously এই social media একদিকথেকে যেমন আমাদের সুবিধা দিচ্ছে তেমন আবার যারা এই social media বিভিন্ন app এ যারা বিভিন্ন রকম কাজ করছে তাদেরকে অনেক সুবিধা দিচ্ছে like তোর আমার এক বন্ধু কিংবা আমি নিজেও দেখেছি আমার এক বন্ধুর facebook page আছে তো সেখানে তার আস্তে আস্তে সেটাই video ছাড়তে ছাড়তে যখন সে প্রথম দিকে video ছাড়ছিল খুব একটা growth হচ্ছিলোনা আস্তে আস্তে তার আমাদেরকে বলতো share করতে তো আমরা তার ইয়ে উম post গুলো share করতাম তার page link গুলো share করতাম তো সেই করে করে এখন দেখছি সে প্রচুর follower করেছে even আমি নিজেও একজন সেটা বুঝতে পেরেছি আমার নিজের youtube channel টাও আমার এক সময় যখন আমি শুরু করেছিলাম খুব একটা growth করতে পারিনি তখন ওই link share করতাম করতে করতে আস্তে আস্তে সেটা improved হচ্ছে so আহ social media একটা মানুষ যেমন creator দেরকে growth করতে সাহায্য করছে তাদের আহ incomer opurchunity খুলে দিচ্ছে আবার তেমন ধর যারা দেখছে সেই video তাদের ও কারোর entertainmaint এ কাজে লাগছে কারোর শিক্ষার ক্ষেত্রে কাজে লাগছে শিক্ষামূলক video গুলো সে ক্ষেত্রে social media এদিকে খুব কাজ করছে আবার হ্যাঁ এই social media আবার কিছু ক্ষেত্রে খারাপ ও কারণ অনেকরকম cyber bullying চলছে social media through তে অনেক রকম hacking চলছে এক facebook account hack করে নিয়ে দেখছে অনেক তোর সেখানে ও ভুলভাল massage পাঠাচ্ছে ভুলভাল post করছে এইসব কাজ গুলো করছে আবার তোর এই social media মানুষ কে খুব addict করে ফেলছে specially অল্প বয়সীদের তো এর advantage disadvantage দুটোই আছে হম একদম একদম আহ advantage disadvantage তো আছেই but এখনকার সময় টাকা কামানো খুবই tough হয়ে গেছে এগুলোর আহ যদি job এর কথা বলি বা busines এর কথা বলি but আজ যদি social media তে যাই আমার মাথায় যদি বুদ্ধি থাকে আমি ওখান থেকে কিন্তু অনেক টাকা কমিয়ে নিতে পারবো তো সেই সব ও আছে সেগুলো ও দেখতে হবে এবং শুধু তাই না as a ভালো content creator

এটার ভালো দিকটা ও যেমন . খুব ভালো আহ ফল দেয় তেমনি খারাপ দিকটা ও খুব বাজে ফল দেয় যেমন এখন short from contain খুব চলছে right তো short form contain এ কি হয়েছে

যদি syllabus শেষ করার কথা হোক বা নতুন কোনো skill শেখার কথা হোক এত important important knowledge easily accessible এই social media র জন্যই আমরা সবকিছুই খুব সুবিধা আমরা সব কিছুই খুব easily শিখতে পারছি আমার বিকাশে নতুন skill develop করা হয় আমি social media তে গিয়ে শিখতে পারবো যেমন আমার সবথেকে ভালো social media line হলো Youtube ওই খানে আহ বিভিন্ন ধরণের videos থাকে এবং সেগুলো খুব structure ভাবে guide করে তুমি যেটা করতে চাও সেটা এবার শুধু তাই নয় এবার তোমার যদি entertainment এর জন্য কোনো videos লাগে সেখানে ও Youtube এ সেটা ও আছে memes আছে gaming আছে এবং আমার মতে ঐখানে পরীক্ষার পড়া you tube থেকে পড়ে আমি পরীক্ষা দিয়ে বেশ ভালো marks ই পেয়েছি তো আহ you tube নিজের জায়গায় খুবই ভালো উল্টো দিকে social media র মধ্যে instagram আজ কাল খুব popular tweeter ও খুব popular যেখানে নিজেদের opinion খুব ভালো করে রাখা যায় যেমন আহ instagram এ reels খুব চলছে এখন এবং যা বলি গান খুব ভালো চলছে এবং লোকের কে ভালো চাকরি ও দিচ্ছে মানে at least ভালো earn করার উপায় ও দিচ্ছে যা বলেছিস কিন্তু আমার মতে মানে as in আমার personal view থেকে আমার মনে হয় যেরকম আমার যদি কেউ social media র কথা বলে আমার মাথায় আগে একটাই জিনিস আসে সেটা হলো memes আমার memes দেখতেখুবই ভালো বাসি সত্যি আমি খুব ভালোবাসি

বা normal ছোট খাটো memes পড়াশোনা related হোক বা internet এ কি current affair চলছে সবরকম memes চলতে থাকে যেরকম recently আহ আমি একটা ইয়ে একটা meme এর একটা group join হয়েছিলাম facebook এ তো ওখানে আমি নিজে থেকে একটা memes বানিয়েছিলাম যেটা আমি post করেছিলাম ওখানে তো ওটায় আমি খুব ভালো reach পেয়েছিলাম যেরকম আমি হয়তো আগে যেরকম post share করতাম ওখানে আমি তোর

massege ট্যাসেজ করে মাঝে মাঝে খোঁজ খবর নি অনেক দূর দূরে থাকে এমন না যে আমাদের আমাদের কলকাতাতেই থাকে সবাই আলাদা আলাদা জায়গায় থাকে even foreign এর ও অনেক বন্ধু ও আছে তাদের সাথে আমার টুকটাক কথা হয় এই social media র একটা জিনিস ভালো বেশ যে মানে তুই অনেক জনের সাথে connect হতে পারবি সে দেশে থাকুক বা বাইরে থাকুক ওটাই একটা advantage social media র এবার যেরকম আমি তোকে বললাম reach reach খুব বাড়ে তো ওটায় মানে obviously profile তা একটা affect পরে যে ভালো profile টা লোকে checkout করে social media র তো এগুলোই কাজযে as in সবাই check out করবে বা একটু খানি আহ checkout করবে follow like করবে এইসব ই social media এইসবই চলে আজ কাল হ্যাঁ এই কথা টা আমি সঙ্গে এক মত যে meme meem জিনিসটা সত্যি আমাদের খুব entertain করে আমাদের mind fresh করতে খুব সাহায্য করে যেমন গানটান শুনলে আমরা যেমন mind fresh হয় তেমন memes দেখলেও তাই

হ্যাঁ যদি তুই আমার facebook profile ঘাঁটিস আমার facebook profile এ তুই দুটো জিনিসই দেখতে পাবি এক হচ্ছে হয় meme অথবা হচ্ছে তোর cricket related post কারণ আমি খেলার জিনিস পছন্দ দেখতে পছন্দ মানে খেলা দেখতে যেমন পছন্দ করি সেগুলো post করতেও পছন্দ করি তার আবার একটা ঠিক যে এই social media আবার কিছু ক্ষেত্রে খারাপ অনেক ক্ষেত্রে বাচ্ছাদের চোখের ক্ষতি হচ্ছে কারণ মানুষ খুব বসে বসে যে আহ আহ বসেবসে

এই social media অনেক ক্ষেত্রে আবার অনেকে fake news ছড়ায় like you tube এ যখন আমরা scroll করি দেখি অনেক রকম page এ অনেক রকম ছবি video আসে যেগুলো কি না বলছে মানে পুরোপুরি fake মানে ওটা কোনো রকম কোনো value নেই বা আবার অনেকে অনেক রকম বাজে রকম video ছড়াচ্ছে মানে যেগুলো কোনো বলতে পারিস religions ক্ষেত্রে harmful like আজকে আমি একটা video দেখছিলাম যেখানে এরকম বলছে যে এই বাংলাদেশে কদিন আগে ঈদ নিয়ে যে case টা চললো তার উপরে খুব বাজে ভাবে একটা video ছেড়েছে একটা মহিলা খুব বাজে ভাবেই কথা বাত্রা গুলো বলছিলো আমাদের হিন্দু ধর্মের অপমান সেই জন্যই এই সব social media য় এই ধরণের video গুলো কিন্তু মানুষের brain এ আঘাত করে বা এসব জিনিসগুলো আমাদের অন্তত পছন্দ না আমি তো personally এই সব video একদমই পছন্দ করিনা তো এই social media যেমন ভালো দিক ও আছে খারাপ দিক ও আছে সবকিছু নিয়ে আমাদের চলতে হয় তাই এটা কে ও চলতে হচ্ছে ব্যাস এইটুকুই social media নিয়ে

হ্যাঁ social media তো খারাপ দিক ভালো দিক দুটোই আছে সে তো বটেই এবং আহ হ্যাঁ mentally আঘাত তো করেই এবং আমাদেরই উচিত সেগুলো থেকে একটুখানি আহ দূরে থাকা সালামুআলাইকুম।

আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাব্বির এই যে একটা দেশের মানে প্রজন্মকে যদি আমরা সুস্থ রাখতে চাই তাহলে কিন্তু শিক্ষা খেলাধুলার পাশাপাশি সুস্থ বিনোদন কিন্তু আমাদের প্রয়োজন ঠিক না?

আমাদেরকে কিন্তু সুস্থ বিনোদন যদি আমাদের এই যুবসমাজ বা শিশুরা না পায় তাহলে কিন্তু আমাদের সুস্থভাবে স্বাস্থ্যবান ভাবে কিন্তু তারা বেড়ে উঠতে পারবে না কেন কি দেশের কিন্তু শুধুই তার প্রাকৃতিক সৌন্দর্য বা আহ সম্পদ এগুলোর জন্য কিন্তু একটা দেশ অনেক ধরনের cultural program আছে আর সংস্কৃতি আছে পুরাতন, এগুলোর কারণে কিন্তু একটা দেশ সুনাম অর্জন করে, হ্যাঁ বিভিন্ন দেশের কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি আছে যে বিভিন্ন culture আছে যেরকম ধর মনে কর যে একটা দেশ আছে সে দেশে আহ বিভিন্ন রকমের গান হয় সংগীত লোকগান গ্রাম্য ভাটিয়ারী অনেক রকম কিন্তু এরকম গান আছে যেটা কিন্তু আমাদের দেশেও আছে, এরকম সব দেশেই কিন্তু এরকম নিজস্ব কিছু সংস্কৃতি

ইতিহাস ঐতিহ্য কিন্তু থাকে হ্যাঁ বিনোদনগুলো যেমন গান হ্যাঁ তারপরে যে বিভিন্ন ধরনের কবিদের কাব্যগ্রন্থ

এরকম নানান রকম কিন্তু আহ তার সংস্কৃতি অঙ্গনের যে বিষয়টা এটা কিন্তু থাকে।

আর এই যে আহ আর আমাদের এই যে একটা সুস্থ বিনোদনের মধ্যে একটা সুস্থ বিনোদন কিন্তু খেলাধুলা আমরা এই যুব সমাজকে আমরা এই ফোনের দিকে কিন্তু ঝুঁকে যাচ্ছে তারা, তারা এ যদি ফোন মুখী কম হয়ে তাদেরকে যদি সুস্থ বিনোদন যদি দিতে চায় সুস্থ একটা দেহ দিতে চায় তাহলে কিন্তু আমাদেরকে তাদেরকে মাঠে নিয়ে যেতে হবে তাহলে তারা কিন্তু সুস্থ বিনোদন দিকে থাকবে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা, প্রত্যেকটা স্কুলে একটা করে যাতে খেলার মাঠ থাকে।

এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যাতে করে প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তাদের নিজস্ব মাঠে খেলাধুলা করতে পারে।

তারপরে সেই মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

এগুলা কিন্তু রাখতে হবে, মাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এদিকটা মাথায় রাখা উচিত বলে মনে করি । হ্যাঁ আর এইযে আমাদের তুমি, স্কুল কলেজের কথা যেহেতু বললেই সেহেতু যেহেতু আমাদের যে স্কুল কলেজে প্রবন্ধটি ছোঁড়া যায় শিশুরা যায় পড়াশোনা করে তারা যদি সবসময় স্কুলে এই যে স্যারদের কঠোর পড়াশোনার মধ্যে থাকে তাহলে কিন্তু তারা, সুস্থভাবে সবকিছু শিখতে পারবে না আমাদের উচিত তাদেরকে প্রতি সপ্তাহে বা মাসিক ভাবে যদি গান নাচ বা বিনোদনের ব্যবস্থা যদি প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটি তে করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। হ্যাঁ এটা কিন্তু যুক্তিপূর্ণ কথা বলছো তুমি কারণ এটা কিন্তু দরকার,

কোন কিছুই কিন্তু ভালো লাগে না বা প্রত্যেক স্কুল কলেজে কিন্তু একটা করা উচিত বলে আমি মনে করি যে অন্তত সপ্তাহে একদিন করে হলেও যাতে

আহ এই সংস্কৃতিক চর্চাটা যাতে করা হয় যেমন আহ আবৃতি

তারপরে গান নৃত্য এগুলোর মাধ্যমে এগুলো করা কিন্তু উচিত তাছাড়াও প্রত্যেক বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যাবস্থা

আর এই যে এর পাশাপাশি একটা দেশের সংস্কৃতি বা একটা দেশের পরিচিতি তুলে ধরার জন্য দেশের যে সিনেমা যেটা বলি সিনেমা নাটক এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশকে যদি বিশ্ব মঞ্চে পরিচিতি করতে চাই এবং সাথে সাথে মানুষকে যদি আমরা বিনোদন দিতে চাই তাহলে কিন্তু আমাদের সুস্থ এবং ভালো মানের সিনেমা বা এই নাটক, চলচ্চিত্র এইগুলো কিন্তু আমাদের করতে হবে। হ্যাঁ এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এখন যে বর্তমান যুগটা বর্তমান বর্তমান যুগ বা internet যেটাই আমরা বলি না কেন, এটার মাধ্যমে কিন্তু একটা দেশে একটা আহ জিনিস তৈরি হলে মুহূর্তের মধ্যে কিন্তু সেটা সারা বিশ্বে চলে যাচ্ছে সেহেতু আমরা যদি আমাদের দেশের ভিন্ন

আহ সংস্কৃতি পূরণ ও ইতিহাস ঐতিহ্য, হ্যাঁ আমরা যদি সিনেমার নাটক হ্যাঁ এগুলোর মাধ্যমে যদি তৈরি করি ভালোভাবে হম তুমি যেটা বললে যে ভালো মানের হ্যাঁ, অবশ্যই এই মানটা মানের দিকটা মাথায় রেখে যাতে আমাদের দেশের অসম্মান না হয় বা কোনো খারাপ কথাবার্তা বা অশ্লীল অঙ্গভঙ্গি এই others বিষয়গুলার মানে বিষয়টা মাথায় রেখে যদি তৈরী করে করতে পারি, তাহলে কিন্তু দেশের অনেক সুনাম হবে আর মানুষ বাইরের দেশের মানুষও কিন্তু আমাদের দেশকে জানতে পারবে দেশ সম্পর্কে জানতে পারবে। তাদের মনেও কিন্তু আমাদের দেশ নিয়ে একটা ভালো আহ দিক বা ভালো মনোভাব তৈরি হবে যেটা খুবেই কিন্তু গুরুত্তপূর্ণ হ্যা আচ্ছা সাব্বির, আর এই যে আমাদের এই যে আমাদের বাংলাদেশে এই নব্বইয়ের দশকের দিকে আমাদের যেই চলচ্চিত্র বা নাটক এগুলো যেগুলো নির্মাণ হতো এগুলো কিন্তু খুব মান সম্মত ছিল এবং আমাদের পরিবারের সবাই, বা মা বাবা ভাই বোন দাদা দাদি সকলকে নিয়ে কিন্তু আমরা সেই চলচ্চিত্র নাটকটা আমরা যাকে দেখতে পারতাম কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখছি এমন এমন চলচ্চিত্র বা নাটক বা অভিনয় কর যার সাথে পরিবার নিয়ে একসাথে একটা সুস্থ বিনোদন আমরা পাই সেটা কিন্তু আমরা পাচ্ছি না আমাদের মান কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে নষ্টামিতে বেড়ে যাচ্ছে

দিকটা কিন্তু আমাদের আসলে একটু খেয়াল করা উচিত অবশ্যই কারণ আগে কিন্তু আমরা সবাই আহ এক জায়গা পরিবারের সদস্য এক জায়গাতেই কিন্তু আমরা আহ আমাদের সবাই কিন্তু

তখন কিন্তু আমরা এক জায়গাতে শুক্রবারের দিন আমাদের স্কুল কলেজ ছুটি থাকতো তখন আমরা পরিবারের সদস্যদের সাথে কিন্তু বসে টিভি দেখতাম বা অন্য দিনও কিন্তু সন্ধ্যের time এ রাত খাবারের সময় কিন্তু আমরা বসে

সেটা আর হয়ে ওঠে না কারণ কি কারণ এখন নতুন নতুন Director রা আছে তারা কিন্তু অনেক অশ্লীল বা অনেক খারাপ মানে ভারত ক্রিকেট খসে যাওয়ার পরে কিন্তু আমাদের এই ডাকাটাই বন্ধ রইল এই দিকটা কিন্তু মাথায় রাখা গুরুত্বপূর্ণ আর আমি মনে করি যে এই দিকটা কিন্তু আমাদের যে চলচ্চিত্র সংঘটা আছে এগুলি হ্যাঁ বাংলাদেশ চলচ্চিত্র। যে সমিতিটা আছে এদের কিন্তু এ বিষয়টা মানে মাথায় গুরুত্ব সহকারে দেখা উচিত।

এটা তারা যদি এই দিকটা দেখে তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকবে বলে আমি মনে করি না সমস্যাটা হওয়ার আর কথা নয় আমি যেটা মনে করি

এছাড়াও কিন্তু আমাদের মন্ত্রালয় আছে বিভিন্ন রকম